এবং টেবিলে রয়েছে এবং চারিদিকে অনেকগুলো চেয়ার রয়েছে।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এখানে একটি বিল্ডিং ।

এবং বিল্ডিং য়ের সামোনে ইয়োলো এবং লাল কালারে র দেওয়াল দেওয়া রয়েছে সামোনে অনেকগুলো গাছপালা রয়েছে ছোট ছোট।

পাশে প্ল্যাটিনাম নামের একটি দুকানও রয়েছে।

নীচে অনেকগুলু গাছপালাও রয়েচে এবং বিতরে অনেকগুলু গেট রয়েচে ডোকার জন্য।

কালবাডের ওপর পাশ থেকে দ্রুত গতিতে জল বেরিয়ে আসছে।

পাশে একটি নো পার্কিংয়ের বোর্ডও রাখা রয়েছে।

এখানে ইলেকট্রনিক বাসন এবং কড়াই পাওয়া যায় এবং সামোনে চামচ লাগানো রয়েছে।

এবং অনেকগুলো লাল রঙের চেয়ার রয়েছে এবং কালো রঙের একটি চেয়ার রয়েছে।

এবং রেস্টুরেন্টটি অনেক সাজানো উপরে লাল নীল সাদা অনেক রকমের লাইট লাগানো রয়েছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এখানে একটি বিল্ডিং বানানো হচ্ছে।

এবং বিল্ডিংয়ের সাদ ঢালাইয়ের কাজ চলছে এখানে একটি সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন।

বাইরে অনেকগুলু কোলা জায়গা রয়েসে এবং পাশে অনেকগুলু ছুটো ছুটো গর দেখতে পাওয়া যাচ্ছে।

গরের বাইরে অনেকগুলু চেয়ার রয়েচে কেবিনের মদ্যে এবং চেয়ারগুলি লাল এবং কালো রঙ্গের ।

এখানে বল ব্যাডমিন্টন ক্রিকেট বল এবং বুট জার্সি অনাইন্য রকমের অনেক জিনিস রয়েছে।

চামোনে একটি কালো রঙ্গের চেয়ার রাখা রয়েছে।

দোকানের গলি এবং দোনো সাইটে ফুলের দোকান রয়েছে।

এই ছবিটি দেখে বুজা যাচ্চে এখানে মাছ বিক্রি করা হচ্ছে।

এবং পাশে কয়েকজন লোক দাঁড়িয়েও রয়েচেন।

পাশে একটি দোকানও দেখতে পাওয়া যাচ্ছে মসিদের সামোনে অনেকগুলো খোলা জায়গা রয়েসে একটি অটো দাঁড়ানো রয়েছে।

এই ছবিটি দেকে বুঝা যাচ্চে এখানে একটি বিল্ডিঙের -এর কাজ করা চলচে।

বিল্ডিংয়ের সাইড সামনে দিকে একটি রাস্তা গিয়াসে এবং অপর পাশে একটি বিল্ডিং রয়েছে অ্যা--

সামোনে একানে মূর্তি পূজা দেওয়া হচ্ছে এবং একজন লোক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

তার চারপাশে অনেক খালি জায়গা রয়েসে এবং সেগুলি ফাথরের ।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি ব্যাঙ্ক ।

এবং উপরে নাম লেখা রয়েছে স্টার ডাইগোষ্টনিক সেন্টার ।